কয়েকটা সাইকেল -ও দেখতে পাওয়া যাচ্ছে এবং রাস্তায় কয়েকটি লোকজনকেও দেখতে পাওয়া যা--

খাঁড়িও দেখতে পাওয়া যাচ্ছে সামনে।

বিল্ডিং -টির উ জানলা দুটো বন্ধ দেখতে পাওয়া যাচ্ছে এবং বিল্ডিং -টির পাশ দিয়ে সিঁড়ি নামতে দেখতে পাওয়া যাচ্ছে । যেখানে দুটি লোককে দেখতে পাওয়া যাছ--

চারিদিকে উন দিকে অনেক গাছপালায় ভর্তি রয়েছে সামনে একটি ফিউজ পোল ও দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি লাইট এর পোল ও দেখতে পাওয়া যাচ্ছে চারি--

যেমনটা আমরা এখানে একটি দোকানের দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে।